নমস্কার জীয়োজেব্রাতে জ্যা এবং চাপ এর উপপাদ্যের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালের শেষে আপনি উপপাদ্য যাচাই করা শিখবেন বৃত্তের জ্যা বৃত্তের চাপ
আমরা ধরে নেই যে আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে
যদি না হয় প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট httpspoken tutorialorg পরিদর্শন করুন
এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1110 জীয়োজেব্রা সংস্করণ 32470 ব্যবহার করছি
আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব
সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস সার্কুলার সেক্টর উইথ সেন্টার বেতভীন ত্ব পয়েন্টস সার্কুলার এআরসি উইথ সেন্টার বেতভীন ত্ব পয়েন্টস মিডপয়েন্ট এবং পারপেন্ডিকুলার লাইন নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
দাশ হোম এবং মেডিয়া Apps এর উপর টিপুন
Type এর মধ্যে এডুকেশন এবং জিওজেবরা চয়ন করুন
একটি উপপাদ্য সংজ্ঞায়িত করি
বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব জ্যা দ্বিখণ্ডিত করে
বৃত্তের কেন্দ্র A থেকে জ্যা বিসি এর লম্ব এটিকে দ্বিখণ্ডিত করে
এখন উপপাদ্য যাচাই করি
এই টিউটোরিয়ালের জন্য আমি এক্সেস এর পরিবর্তে গ্রিড বিন্যাস লেআউট ব্যবহার করব
অঙ্কন প্যাডে রাইট ক্লিক করুন
গ্রাফিক ভিউ তে এক্সেস আনচেক করে গ্রিড নির্বাচন করুন
প্রথমে একটি বৃত্ত আঁকি
টুলবার থেকে সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস টুল নির্বাচন করুন
অঙ্কন প্যাডে বিন্দু A চিহ্নিত করুন
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
ব্যাসার্ধের জন্য মান 3 লিখুন ওক টিপুন
কেন্দ্র A এবং ব্যাসার্ধ 3 সেমি এর সঙ্গে একটি বৃত্ত আঁকা হয়ে গেছে
এখন বিন্দু A সরাই এবং বৃত্তের গতিবিধি দেখি
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু B এবং C বৃত্তের পরিধির উপর চিহ্নিত করুন
একটি জ্যা বিসি টানা হয়েছে
এখন বিসি জ্যা এর উপর একটি উল্লম্ব রেখা আঁকি যা বিন্দু A এর মধ্যে দিয়ে যায়
টুলবার থেকে পারপেন্ডিকুলার লাইন এ টিপুন
জ্যা বিসি এবং বিন্দু A তে টিপুন
এখন বিন্দু B সরাই এবং দেখি কিভাবে উল্লম্ব রেখা বিন্দু B এর সাথে বদলায়
উল্লম্ব রেখা এবং জ্যা বিসি একটি বিন্দুতে ছেদ করে
ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস টুলে টিপুন
ছেদ বিন্দু D হিসাবে চিহ্নিত করুন
যাচাই করুন যে D জ্যা বিসি এর মধ্যবিন্দু কিনা
ডিসট্যান্স টুলে টিপুন
বিন্দু B D D C তে টিপুন
লক্ষ্য করুন যে বিডি এবং ডিসি এর দূরত্ব সমান
এর অর্থ D হল জ্যা বিসি এর মধ্যবিন্দু
কোণ সিডিএ পরিমাপ করি
এঙ্গেল টুল এ টিপুন
বিন্দু cডি A তে টিপুন
কোণ সিডিএ হল 900 উপপাদ্য যাচাই করা হয়েছে
এখন বিন্দু C সরাই এবং দেখি বিন্দু C এর সাথে দূরত্ব কিভাবে বদলায়
এখন ফাইলটি সংরক্ষণ করি
ফাইল সেভ এএস এ টিপুন
আমি ফাইলের নাম circle চর্ড লিখব এবং সেভ এ টিপব
এখন পরবর্তী উপপাদ্য এ যাই
একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের মান একই
একই চাপ বিসি দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণ বিডিসি এবং বিইসি এর মান একই
এখন উপপাদ্য যাচাই করা যাক
000454 000450 একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলি
ফাইল নিউ তে টিপুন
একটি বৃত্ত আঁকা যাক
টুলবার থেকে থে সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট টুলে টিপুন
কেন্দ্র হিসাবে একটি বিন্দু A চিহ্নিত করুন
এবং বিন্দু B পেতে আবার টিপুন
একটি চাপ বিসি আঁকা যাক
সার্কুলার এআরসি উইথ সেন্টার বেতভীন ত্ব পয়েন্টস এ টিপুন
পরিধির উপর বিন্দু আ B এবং C তে টিপুন
একটি চাপ বিসি টানা হয়েছে
এখন চাপ বিসি এর বৈশিষ্ট্য পরিবর্তন করা যাক
আলজেব্রা ভিউ তে অবজেক্ট d তে রাইট ক্লিক করে অবজেক্ট প্রপার্টিস নির্বাচন করুন
কলর হিসাবে সবুজ নির্বাচন করে ক্লোজ এ টিপুন
নিউ পয়েন্ট টুলে টিপুন বৃত্তের পরিধিতে বিন্দু D এবং E চিহ্নিত করুন
এখন চাপ বিসি থেকে বিন্দু D এবং E পর্যন্ত দুটি কোণ সম্মুখিত করি
পলিগন টুলে টিপুন
বিন্দু ই বি ডি C তে এবং চিত্র সম্পূর্ণ করতে E তে আবার টিপুন
কোণ বিডিসি এবং বিইসি পরিমাপ করি
এঙ্গেল টুলে টিপুন
বিন্দু বি ডি C এবং বি ই C তে টিপুন
আমরা দেখতে পারি যে কোণ বিডিসি এবং বিইসি হল সমান
পরবর্তী উপপাদ্য সংজ্ঞায়িত করি
কেন্দ্রে চাপ দ্বারা সম্মুখিত কোণ একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের দ্বিগুণ
কেন্দ্র A তে চাপ বিসি দ্বারা সম্মুখিত কোণ বিএসি একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণ বিইসি এবং বিডিসি এর দ্বিগুণ
উপপাদ্য যাচাই করা যাক
একটি সেক্টর এবিসি আঁকা যাক
সার্কুলার সেক্টর উইথ সেন্টার বেতভীন ত্ব পয়েন্টস টুলে টিপুন
বিন্দু আ বি C তে টিপুন
এখন সেক্টর এবিসি এর রঙ পরিবর্তন করা যাক
সেক্টর এবিসি তে রাইট ক্লিক করুন
অবজেক্ট প্রপার্টিস নির্বাচন করুন
কলর হিসাবে সবুজ নির্বাচন করুন
ক্লোজ এ টিপুন
কোণ বিএসি পরিমাপ করুন
এঙ্গেল টুলে টিপুন বিন্দু বি আ C তে টিপুন
কোণ বিএসি কোণ বিইসি এবং বিডিসি এর দ্বিগুন
এখন বিন্দু C সরাই
লক্ষ্য করুন যে কোণ বিএসি সর্বদা কোণ বিইসি এবং বিডিসি এর দ্বিগুন হয়
অর্থাত উপপাদ্য যাচাই করা হয়েছে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা যাচাই করা শিখেছি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব জ্যাকে দ্বিখণ্ডিত করে
একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের মান একই
কেন্দ্রে চাপ দ্বারা সম্মুখিত কোণ একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের দ্বিগুণ
নির্দেশিত কাজ হিসাবে যাচাই করুন বৃত্তের একই জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়
একটি বৃত্ত আঁকুন
পয়েন্ট টুল থেকে প্রদত্ত দৈর্ঘ্যের সাথে সেগমেন্ট নির্বাচন করুন
এটি সমান আকারের দুটি জ্যা আঁকতে ব্যবহার করুন
কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত উল্লম্ব রেখা আঁকুন
ছেদবিন্দু চিহ্নিত করুন
উল্লম্ব দূরত্ব পরিমাপ করুন
নির্দেশিত কাজের আউটপুট এরকম হওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বোঝায়
আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকলে এটি ডাউনলোড করেও দেখতে পারেন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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র সার্টিফিকেট ও দেওয়া হয়
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে লিখুন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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য httpspoken tutorialorgNMEICT Intro এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ